একটা কারির পাল্লা কারির পাল্লার কাছে দুটো লম্বা গাছ একটা তাল গাছ একটা নারিকেল গাছ একটা ভুরভুরা গাছ আবার আগের দুটা আমের গাছ পিছে দো বিরি

একটি নার্সিংহোম আছে-এ উম তার ওপর বা তিনটা বাইক আছে দু সাইড এ গাছ আছে।